অ্যাঁ দু একজন ছাড়া যারা হচ্ছে university job করে বা university তে chance পায়. এরা ছাড়া বাকিগুলো বেশিরভাগই তো দেখি হচ্ছে পাড়ে~ বিদেশে পাড়ি জমাচ্ছে. এবং তাদের বেশিরভাগই দেখা যায় যে অ্যাঁ বাংলাদেশে তাদের যে demand বা তারা যে ধরনের job অ্যাঁ আশা করে অথবা যে ধরনের facility lab facility দেওয়া দরকার. সেই infrastructure এখনো পর্যন্ত মনে হয় বাংলাদেশের তৈরি হয় নাই যার ফলে মনে হয় সবাই এইভাবে পাড়ি জমাচ্ছে. এটাও একটা ব্যাপার কারণ সবাই একটা অ্যাঁ security চায় আর আমাদের এখন তো se~ security অত ভালো হয়ে ওঠেনি আর কি আস্তে আস্তে হচ্ছে কিন্তু, সবাই বাইরে যখন আসে তখন একটা নিরাপত্তা থাকে যে আমার মনে হয় সবকিছু অ্যাঁ নিরাপদ ভাবে চলছে, কেন অ্যাঁ দেশে যে এত ঝামেলা পোয়াব আর কি. আবার অল~ সুযোগও আছে চাকরি বাকরি পেয়ে যায় ভালো জায়গায়. না হ্যাঁ আমি ও মাঝেও দেখছি যে বাংলাদেশ থেকে অনেকেই অ্যাঁ শুধু যে master's বা PhD বা এরকম degree নিয়ে যাচ্ছে না অনেকেই job নিয়ে যাচ্ছে. হম, আমাদের কুয়েতের অনেকের সাথে এই মাঝে কথা হল শুধু ওই BSC করছে এখানে লন্ডনে আসছে শুধু job করতে. শুধু job করছে আর কি. এখন তো দেখি লন্ডনে ভালোই অ্যাঁ বাইরের দেশে job এর সুযোগ আছে কারণ আছে. এখন তো এরা ইউরোপের union থেকে পৃথক আর কি. আগে একটা সুযোগ সুবিধা ছিল. এখন তো সবাই সমান. তো সেই ক্ষেত্রে অনেকেই অ্যাঁ মোটামুটি অ্যাঁ হচ্ছে job নিয়ে যাইতে পারে. তবে এই job নেওয়ার ক্ষেত্রে computer science বা অন্যান্য যে সমস্ত job আছে যেগুলা technical site এ সেগুলা কি জন্য কি eye test বা আহ আহ GMAT এরকম কোনো কিছু দিয়ে যাওয়া লাগবে? না না এটা তো job এর জন্য ঐগুলো দেওয়া লাগে না ওরা sponsorship দিলেই পেয়ে যাবে আর সমস্যা নেই.

ওরাই এমন ভাবে interview বা বিভিন্ন process এর মধ্যে দিয়ে নেয় যে এখানে কোনো english testing লাগে. হ্যাঁ তাহলে তো এই জন্য অনেকেই দেখি আর এখন যেহেতু এই covid নাইন মানুষকে শিখাই দিয়ে গেছে যে কিভাবে remote job করা যায়.

অ্যাঁ মানে আপনার accounting থেকে শুরু করে এইসব management সব team lead সবই দেশের বাইরে অ্যাঁ মানে দেশের বলতে আমাদের দেশে থেকেই হচ্ছে কাজগুলো করতেছে তো অ্যাঁ আশা করতাছি যে সামনে মনে হয় এরকম আরো অনেক opportunities আসবে যে যারা দেশে থেকে এবং দেশের বাইরে অনেক opportunity পাবে. তবে আমাদের দেশের কথা যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে অ্যাঁ বাইরের দেশে যে opportunities পাব~ পায় যার ফলে দেশে থাকতেই চায় না. কোনরকম একটু যদি মোটামুটি গ্রামের মায়া যদি না থাকে তাহলে সবাই দেশের বাইরে পাড়ি জমাবে, এরকম আমার মনে হয়. হ্যাঁ এখন অবস্থা তো এরকমই আর আমার তো মাঝে অনেকেই অ্যাঁ বলছে আর কি হচ্ছে সামনেই আছে ইয়ে আছে আর কি. তো এই ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করা দরকার যে আসলে দেশে সরকারেরও বিবেচনা করা দরকার যে ধরনের talented মানুষগুলো দেশ যখন দেশের বাইরে চলে যাচ্ছে তখন আসলে তাদের নিয়েও ভাবা দরকার. হ্যাঁ হ্যাঁ আমি দেকছি south korea এরকম করসে, south korea বা Chin. এরা ওদের অ্যাঁ সবাইরে ফেরত নিয়ে আসে আর কি. এরা PhD বা masters কই~ PhD বা যারা বাইরে যত করুক না কেন, সবাই কে আবার দেশে ফেরত নিয়ে আসে. একটু ভালো অম~ বেতন দেয় আমাদের তত বেতন অত এরকম ভালো অফার করে না তো এই জন্য সবাই বাইরে চলে আসে.

কারণ আমি অ্যাঁ এটাও অনেক জায়গায় দেখছি যে আমাদের দেশে অনেকেই আছে বা অনেক অ্যাঁ প্রতিষ্ঠান আছে যারা বাইরের দেশে goverment এর অনেক বড় বড় project handle করে.

আমার মনে হয় পর্যাপ্ত opportunities অভাবে বা lab facilities অভাবে এগুলো আসলে করানো হচ্ছে না. আপনার কি মনে হয়? হম হম আমারও তো সেরকম, কারণ সবাই অনেকে চায় দেশে থাকতে কারণ দেশে থাকার একটা আলাদা একটা শান্তি আর কি. বাইরে থাকা মানে বিদেশ বিদেশ মনে হয়. কিন্তু অনেকে হম কিন্তু অনেকে সুযোগটা পায় না. কেননা এখানে এখান থেকে মনে করো PhD করে আমি একটা research এর মধ্যে দিয়ে আসি কিন্তু দেশে যদি আমি যাই তখন হচ্ছে একেবারে পুরো হয় শুধু পড়াতে হবে, এছাড়া আর কোনো পথ নেই আমার কাছে আমি যে বিষয়ে আমার~ পারদর্শী সে বিষয়ে আমার কোনো অ্যাঁ ইয়ে হবেন না আর কি. এই সেই বিষয় নিয়ে কাজ করতে পারবো না. এটা অবশ্যই অ্যাঁ ঠিক যে আমাদেরও চিন্তা করা উচিত যে আমরাও কিভাবে এই কাজগুলা অ্যাঁ করতে পারি বা goverment এরও এর যে goverment ই আসুক, goverment গুলোকেও এইভাবে চিন্তা করা উচিত. হম হম. এবার এটা সময় লাগবে কারণ এর একটা এখন তো সরকারের infrastructure এর দিকে বেশি মনোযোগ দিচ্ছে যখন আস্তে আস্তে শিক্ষার প্রতি মনোযোগ দিবে তখন হবে আর কি. হ্যাঁ তবে আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশে যারা top level আছে top level আমি বলতে চাই যে যে university গুলো আছে, প্রকৌশল পরিচিতি সেটিগুলা university র যে faculties আছে তারা যদি একটা উদ্যোগ নেয়, যে যে বড় ধরনের কোন কিছু একটা করা তাহলে আমি মনে করি বাংলাদেশে যে hightech park গুলো হচ্ছে সেই park এ অবশ্যই তাদেরকে যদি একটা opportunities দেওয়া হয় যে তারা এখানে lab facilities পাবে কোনো goverment তাদেরকে help করবে বা যত ধরণের সহযোগিতা আছে সেগুলো করতে পারবে তাহলে মনে হয় অ্যাঁ কিছুটা হলেও অ্যাঁ এগোবে বলে আমার মনে হয় আপনার কি মনে হয় আসলে কি এইভাবে দিলে কি আসলে সম্ভব যে যারা talented আছে তাদেরকে দেশে রাখা. এতো অনেক process আছে অনেক ব্যাপার কারণ অ্যাঁ এটা সরকারি সদস্য থাকা লাগবে আবার অ্যাঁ সদস্য থাকা লাগবে আবার হচ্ছে আমাদের যারা বাইরে থাকবে তাদেরও সদস্য থাকা লাগবে. হ্যা.

না আমি অনেকেই দেখছি যারা দেশের বাইরে থেকে পরে দেশে এসে অ্যাঁ উদ্যোক্তা হচ্ছে বা বিভিন্ন কাজ করতেছে বা তাদের যে মেধা বা যে ধরনের কাজ আসলে করার দরকার ছিল বা goverment অ্যাঁ বা দেশে সেই ধরনের সুযোগ না থাকার কারণে অনেক সময় হতাশা হয়ে তখন নিজেরা অ্যাঁ উদ্যোক্তা বা নিজেদের মতো করে আর কি চ~ চলতেছে. অ্যাঁ but দেশের বাইরে তাদের অনেক সুনাম এবং দেশের বাইরে অনেক অ্যাঁ ক্ষেত্রে তাদের অবদান অনেক বেশি কিন্তু শেষের দিকে তারা বাংলাদেশে এসে ওই ধরনের opportunities না পেয়ে হতাশাগ্রস্ত হ~ হয়ে পড়ে. হম এটা ঠিকই. অ্যাঁ এই ক্ষেত্রে আমার মনে হয় আসলে ওই যে এখন কেন বাংলাদেশে অ্যাঁ মানে তাদের ছেলেমেয়েদের বাইরের দেশে পাঠাচ্ছে শুধু একটাই কারণ. সেটা হচ্ছে বাংলাদেশে অনেকেই মনে করতাছে যে এদেশে থেকে যে তাদের সন্তান-সন্ততিদের পড়াশোনা বা carear বা job security এটা নিয়ে অনেকেই সঙ্কিত.

যার ফলে দেশের বাইরে হচ্ছে আপনার নিয়ে যাচ্ছে. তবে এটা বেশিদিন যাবে না যতদিন আসলে ওই মানে যে অবস্থার পরিবর্তন যদি হয় . আর এখন যেহেতু global ই দেশ change হচ্ছে আমি এখন দেশে বসে দেশের বাইরে যে কোনো university course করতে পারতাসি, সব কিছু যেহেতু হাত এর নাগালে সেহেতু মনেহয়

হ্যা ঠিক. কাজটা শেষ. প্রথমটা শেষ. okay.

Hello আমি অনুষ্কা পোদ্দার বলছি আমি Retail সম্পর্কে কিছু বলতে চাই

আম এই বর্তমান পরিস্থিতিতে গরমে ঘুরে ঘুরে আমাদের নানা এই দোকান থেকে ওই দোকান ঘুরে কেনাকাটা করা সম্ভব হচ্ছে না যদি কোনো আমরা একটা Retail Counter এ যাই ওখানে একসঙ্গে আমরা সব রকম জিনিস পেয়ে যেতে পারি তাতে আমাদের অনেক সময় বাঁচে সুবিধাও হয় কোনো জিনিস সম্পর্কে কোনো Product যদি আমি কিছু বুঝতে না পাই Retail Counter এ যেসব Sales Boy বা Girl থাকে তারা আমাদের খুব Help করে এমনি দোকানে এমনি কোনো দোকানে গেলে আমি সেটা facility টা পাই না কারণ সেই দোকানদার আমাকে সেইভাবে বোঝাতে পারে না জিনিসটা সম্পর্কে যদি আমি না জানি সেটা নেওয়ার ইচ্ছে থাকলেও আমি নিতে পারি না কিন্তু যদি কোনো retail counter এ যাই তখন সেখানের যে ছেলে মেয়েরা থাকে তাদের তারা আমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেয় যে জিনিস সম্পর্কে আমাদের ধারণাটা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমরা সেই জিনিসটা নিতে পারি এবং একসঙ্গে আমরা অনেক কিছু একটা জায়গায় পেয়ে যাই আমাদের অনেক সুবিধা হয় যেরকম grocery

cosmetic বলো জামাকাপড় বলো জুতো বলো ব্যাগ বলো সব আমরা একই জায়গায় পেয়ে যাচ্ছি আমাদের আর নানা দোকান এ দোকান থেকে ও দোকান এরকম করে ঘোরাঘুরি করতে হচ্ছে না যার কারণে আমাদের অনেক সুবিধা হচ্ছে আমাদের এক জায়গা থেকে আর এক জায়গায় যাবার সময়ও বেঁচে যাচ্ছে খরচও বেঁচে যাচ্ছে সেই কারণে আমাদের retail টা আমার ভীষণ পছন্দ

যেরকম online shopping করে আমরা ই করছি জিনিসটা দেখতে পারছি না নিয়ে এসে থেকে যাচ্ছি যদি আমি কোনো retail counter এনিয়ে গিয়ে জিনিসটা নিই আমি দেখে Size দেখে নিজের পছন্দ মতো হাতে quality বুঝে জিনিস আমি নিতে পারছি তাতে আমার অনেক সুবিধাও হচ্ছে

যেমনি আমাদের বাড়ির আসে পাশে অনেক mall আছে সেখানে আমরা একসঙ্গে অনেক জিনিস পেয়ে যাচ্ছি ভা নিজে choice করে জিনিস নিতে পারছি বুঝতে পারছি বাচ্ছাদের নিয়ে গেলে তাদের পছন্দ করিয়ে size অনুযায়ীও জিনিস আমরা নিতে পারি এভাবে আমরা retail counter এ অনেক সুবিধা উপভোগ করতে পারি

সালাম আলাইকুম।

ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি,

কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোই আছি। আপনি?

আল~লাহার অশেষ আমিও অনেক ভালো আছি. আজকে আমি আমাদের সাত স্বাস্থ্য বিষয়ে কিছু কথা বলার বা পরামর্শ নিয়ে আপনার সাথে আলোচনা করতে ইচ্ছুক হ্যাঁ, অবশ্যই আপনি বলুন। জি জি জি।

একটা সময় আমাদের স্বাস্থ্য সম্পর্কিত আ সচেতনতা বা জ্ঞান খুবই কম ছিল। কিন্তু করোনা মহামারী আসার পর থেকে, আমাদের স্বাস্থ্য সয়া সয়ায়ক জ্ঞানটা কিন্তু আস্তে আস্তে স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আমরা ভালোই অনুধাবন করতে পারতেছি বলে আমি মনে করি। সুস্থ দেহ সুস্থ দেহ অসুস্থ দেহ সুন্দর মন মানসিক স্বাস্থ্যের জন্য খুবই একটা ভালো একটা দিক বলে আমি মনে করি। আসল কথা স্বাস্থ্য অর্থ একটা বাংলায় একটা প্রবাদ আছে অর্থ আর স্বাস্থ্য দুইটাই মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা মানুষের জন্য যেমন অর্থটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, অর্থ ছাড়া একটা মানুষ বা সার্বিক চলাচল বা উম বসবাস খাওয়া দাওয়া ইত্যাদি গুরুত্বহীন হয়ে পড়ে, তেমন স্বাস্থ্যটাও মানুষের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। আহ আমাদের দেশের স্বাস্থ্য সচেতনতা হারটা কিন্তু খুবই কম।

মানুষ স্বাস্থ্য সম্পর্কে তেমন চিন্তা ভাবনা করে না, ভাবে না, আলোচনা করে না, বলে আমি মনে করি। আপনি কি মনে করেন? হ্যাঁ, স্বাস্থ্য বিষয়ে আমাদের অতটা ধারণা ছিল না। যখন মহামারী করোনা আসলো তখন আমরা বুঝতে পারলাম যে স্বাস্থ্য বিষয়ে আমাদের কিছু জানার প্রয়োজন আছে। করোনার সময় যেমন আমাদের mask ব্যবহার করতে হতো নিয়মিত। Sanitizer ব্যবহার করতে হতো সবসময়। তারপর আমাদের স্বাস্থ্য শরীর সুস্থ রাখার জন্য আমাদের খেলাধুলার দরকার আছে। তারপরে কাজ করার দরকার আছে, আমরা যদি শুয়ে বসে সারাদিন দিন কাটাই, সেই ক্ষেত্রে আমাদের শরীরটা ভালো থাকবে না। মনটাও ভালো লাগবে না এই জন্য আমাদের দরকার ing. কর্মসূত্রে সম্পন্ন করতে হবে স্বাভাবিকভাবে জীবনের বিভিন্ন কাজে মোকাবিলা করতে হবে।

আমাদের নিয়মিত সঠিকভাবে ঘুমাইতে হবে আমাদের নিয়মিত খাবার খাইতে হবে। সকালের খাবার সকলে খাইতে হবে, বেশি বেশি করে। এবং দুপুরবেলা সকালের থেকে একটু অল্প করে দিতে হবে এবং রাতে আমাদের হালকা করে খাইতে হবে এবং দশটার মধ্যে আমাদের রাতে ঘুমানো ঘুমাইতে যাইতে হবে। এবং আমাদের ভোর ছয়টার দিকে ঘুম থেকে ওঠা দরকার আছে। সকালের যে আবহাওয়াটা থাকে সুন্দর আবহাওয়াটা থাকে সেই আবহাওয়াটা আমাদের নেওয়া প্রয়োজন বাহিরে গিয়ে বাহিরে গিয়ে একটু শরীর চর্চা করার দরকার আছে আমাদের। এজন্য শরীরটা আমাদের ভালো থাকে। এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হবে বিভিন্ন অবস্থায় মোকাবিলা করতে হবে সাধারণভাবে সর্দি কাশি, সংক্রমণ রোগ প্রতিরোধ শক্তি আসে আমাদের যেরকম সর্দি, কাশি সব সময় লেগেই থাকে। এই যে এখন যে হওয়ারটা আছে ঠান্ডা গরম ঠান্ডা গরম এই মৌসুমে আমাদের সর্দি কাশিটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমাদেরকে সতর্ক থাকা লাগবে যাতে এই বিষয়ে সব কিছু আমরা সঠিকভাবে করতে পারি। আমরা প্রতিদিন সকালে উঠে ঠিকভাবে দাঁতটা ব্রাশ করতে হবে। শরীর সতেজ থাকার জন্য। নিয়মিত হাঁটা হাঁটি করতে হবে আমাদের। কী আপনি কী মনে করেন?

আমিও অনেক আহ আপনার কথার সাথে আমিও অনেক সহমত বলে আমি মনে করি। আসল কথা মানুষের শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়বে। মানুষের অশরীর স্বাস্থ্য ঠিক থাকতে হলে অনেক পরিমানে ব্যায়াম করতে হবে। মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে বলে আমি মনে করি। শরীল স্বাস্থ্য ঠিক না থাকলে মানুষ মানসিকভাবে সে ভেঙে পড়বে। অসুস্থতার দিকে ঝুকে পরবে। তাছাড়া বিভিন্ন সমস্যায় সে সমুখীন হবে আসল কথা আমাদের আহ আমাদের দৈনন্দিন জীবনের রুটিনটা ঠিকঠাক ভাবে পালন করতে হবে। দৈনন্দিন জীবনে আমাদের সকাল সকাল ঘুমাতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করতে হবে, সকালে খাবার সকালে খেতে হবে, দুপুরের খাবারটা খেতে হবে, রাত্রে সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, সকালের আবহাওয়া। আবহাওয়া সকাল সকাল উঠতে হবে সকালের আবহাওয়াটা আপনি দেখেন, কিন্তু খুব ওই একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ থাকে যা সকালে আগের যুগে মুরুব্বিরা বলত যে, সকালের আবহাওয়া নিজস্ব শরীরের জন্য সব চাইতে কার্যকরী একটা আবহাওয়া। আপনার শরীলে প্রচুর পরিমাণে রোদ লাগাতে হবে, রোদে তো আসল কথা ভিটামিন ডি থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। আর তাছাড়া শরীর সুস্থ রাখতে হলে পুষ্টি সম্পূর্ণ খাবার খেতে হবে, প্রতিদিন দুধ, ডিম্ খেতে হবে, তাছাড়া শাকসবজি প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। শরীলকে সুস্থ রাখতে হলে নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে, আসল কথা আমাদের দেশে মানুষ কিন্তু ব্যায়াম সম্পর্কে সচেতন না। তারা কিন্তু ব্যায়াম করতেছে না, ব্যায়াম না করার কারণে তাদের শরীলে বিভিন্ন ধরণের, রোগ বাসা বানাতেছে, যা কিন্তু তাদের শরীরের জন্য খুবই হানিকর বলে আমি বলে আমি মনে করি। নিয়মিত ব্যায়াম করলে মানুষের রক্ত চলাচল বা রক্ত চলাচল ঠিক থাকে, হৃদপিণ্ড ভালোভাবে কাজ করবে, মাংস পেশী ভালোভাবে কাজ করে যা একটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। তাছাড়া আপনি দেখেন. আমাদের বর্তমান সমাজে ছোট ছোট ছেলেরা একটা সময় কিন্তু আমরা মাঠে খেলাধুলা করতাম। খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকতো। আমরা অনেক আহ চনমনে ছটফটে ছিলাম, আমাদের ও একটা সময় আমাদের অসুখ বিসুখ অনেক কম হতো। কিন্তু এখনকার ছেলেরা কিন্তু দেখেন মাঠে খেলাধুলা করে না তারা কিন্তু বেশিরভাগ সময়ই মোবাইলে নিয়ে পড়ে থাকে মোবাইলে বিভিন্ন ধরনের game, free fire, pubg। আরো বিভিন্ন ধরণের game খেলে তারা কিন্তু তাদের স্বাস্থ্যটাকে ঝুঁকির দিকে নিয়ে পড়ছে। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন আমার সাথে? হ্যাঁ, এখনকার আমাদের ছোট ছোট যেসব ছেলে পিলে গুলো আছে সেগুলো, সাধারণ ভাবে তারা খেলাধুলা আর কি ভুলেই গেছে এক দিক থেকে বোঝা যাচ্ছে যে বিকাল বেলা হলে আপনি যেমন বিকালে খেলতে যেতেন cricket হোগ football হোগ।

সময়টা পার করতেছে এবং এই games খেলার কারণে তাদের যে চোখের ক্ষতি টা হচ্ছে এবং তাদের যে মানসিক চাপটা পড়তেছে সেই ক্ষেত্রে শরীলের জন্য অবশ্যই খারাপের দিক যাচ্ছে শরীরটা তাদের আমাদের এইসব দিকটা ভেবে আমাদেরকে খেলাধুলো নিয়মিত করা প্রয়োজন আছে। জি জি জি, আপনি খুবই সুন্দর এবং মার্জিত ভাবে কথাটা আমাকে বলেছেন ধন্যবাদ আপনাকে যুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আসল কথা খেলাধুলা কিন্তু আপনার এক ধরনের শারীরিক ব্যায়ামের কাজ করে আমাদের যা প্রতিটা সময় ছোট থেকে বড় সবাইকে খেলাধুলা করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে, সাঁতার কাটতে হবে। এতে আমাদের যেমন মানসিক চাপটা অনেক ভাবেই কমে যায়। তাছাড়াও আমাদের শরীরটা কিন্তু খুবই ভালো থাকে আমি মনে করি। তাছাড়াও দেখেন, সমাজে, শহরে শহরে যে ছেলেরা আছে তাদের তারা কিন্তু খেলার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা পায় না। বা উম যে শরীর চর্চা করবে, সেই চর্চার জায়গাও কিন্তু তাদের নাই. তারা সারাদিন বাসায় বদ্ধ আবদ্ধ অবস্থায় থাকে। তাদের পরিবেশটা খুবই একটা খারাপ অবস্থা, যে চারিদিকে দিয়ে আহ ব~বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্যাদি অবস্থা। এই দূষণ দিকটাও আমাদের চিন্তা ভাবনা হবে যে বায়ুদূষণ, শব্দ দূষণ এই জিনিসগুলোর মাধ্যমেও কিন্তু আমরা অনেক রোগে আক্রান্ত হচ্ছি আপনার বায়ু দূষণের মাধ্যমে আমাদের, আহ আমাদের~ আমাদের কিন্তু শোনার কার্ম ক্ষমতা বা অনেকটাই কমে যাচ্ছে শব্দ দূষণের মাধ্যম আহ শব্দ দূষণের মাধ্যমে কিন্তু আপনারা জোরে জোরে গান বাজায়। বা মাইক বাজানো বাসের হরেন ইত্যাদি কিন্তু আমাদের শোনার ক্ষমতাটাকে অনেক রোধ করতেছে আর বায়ু দূষণের মাধ্যমে কিন্তু আমরা অনেক রোগে আক্রান্ত হচ্ছি যেমন আপনার শ্বাসকষ্ট। cancer তারপরে বিভিন্ন বায়ু দূষিত রোগে আক্রান্ত হচ্ছি এই দিকগুলো আমাদের সরকারের মন আহ মনোযোগী হতে হবে যে বায়ু দূষণ sound pollution, air pollution এই জিনিসগুলা কে রুখে দাঁড়াতে হবে। আর বায়ু দূষণের মাধ্যমে আপনারা কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল হয়ে যাচ্ছে বৃষ্টিপাত অনেক কম হচ্ছে, তারপরে আপনার রোদ তাপমাত্রা সহ তাপমাত্রা বেড়ে যাচ্ছে যা আমাদের জন্য খুবই ঝুঁকি বলে আমি মনে করি। আপনি কি মনে করেন? সাত্তার সাহেব। দেখেন আমরা যদি ঢাকার দিকে যাই ঢাকাতে ঢোকার মাত্রই আমরা দুর্গন্ধ সৃষ্টি হয়। ঢাকাতে ঢোকা মাত্র সেখান থেকে বিভিন্ন ধরনের পলিথিন আবর্জনা বিভিন্ন ধরনের সব কিছু পড়ানো হয়। এবং সেখান থেকে বায়ুদূষণ হচ্ছে আমাদের~ আমাদের মানসিক শক্তিটাও হারাচ্ছে আমরা মানসিকভাবে যে দুর্গন্ধটা পাচ্ছি সেটার জন্য আমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হয়ে দাড়াচ্ছে এক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য করা দরকার এবং আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা নিয়মিত শাক সবজি খাইতে পারি এবং ছোট মাছ খাওয়া খাইতে পারি ছোট মাছ ছোট মাছ খেলে চোখের সমস্যাটা দূর হয় অবশ্যই।

আমি সপ্তাহে দুই থেকে তিনদিন মাংসটা খাইলাম আর অন্য চার দিন হচ্ছে আমরা শাক সব্জি খাইলাম সে ক্ষেত্রে আমাদের শরীরটা ভালো থাকবে।

জি আপনি অনেক সুন্দর বলেছেন যে কথাগুলো যে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে আমাদের শরীলকে সুস্থ রাখতে। আর শরীলকে সুস্থ রাখতে ঠিক বলেছেন যে প্রোটিনের উম গুনাগুন বা কার্যক্ষমতাটা কিন্তু অনেক ভালো। বলে আমি মনে করি প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আমাদের শরীলে এনার্জি বাড়বে শারীরিক কর্মক্ষমতাটা অনেক বেড়ে যাবেবলে আমি মনে করি। যে আপনার মতকে আমি সাধুবাদ জানাই যে আপনি খুব একটা দারুন ভালো একটা topic নিয়ে আমার সাথে আলোচনা করেছেন। এই বিষয়টাতে সত্যি আমাদের অনেক মনোযোগী হতে হবে. যে খাবার সম্পর্কে আমাদের অনেক সচেতন হতে হবে যে আমরা অধিক মিষ্টি জাতীয় খাবার খাবো না, বা ধূমপান করবো না। গাঁজা, মদ, বিড়ি, সিগারেট, film এগুলা নেশা থেকে আমরা দূরে থাকবো যদিও আমাদের বর্তমান সমাজে যুবক সমাজটা কিন্তু আপনার নেশার প্রতি addicted হচ্ছে. তাঁরা কিন্তু ঘন ঘন বিড়ি ফুকায়। বিড়ি খায় গাঁজা খায় মদ খায় খায় বেল খায় যা যা কিন্তু শরীরের জন্য খুবই একটা খারাপ একটা বিষয় বলে আমি মনে করি। এগুলা খাওয়া যাবে না এগুলার প্রতি সরকারকে অনেক কঠোর হতে হবে। তাছাড়াও আপনার সাথে আমি আর একটা বিষয় নিয়ে কথা বলতেছি বর্তমান আমাদের সমাজ কিন্তু porn আহ porn mobile এ খারাপ নীল video বা খারাপ video মানে young সমাজ যুবক সমাজরা এটাতে। প্রতি আসক্ত হয়ে যাচ্ছে যা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য খুবই হানি এবং ঝুঁকিকর একটা দিক বলে আমি মনে করি। আপনি কি বলেন? porn সম্পর্কে, হ্যাঁ অবশ্যই, এটা দেখাও ঠিক না যদিও শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আমাদের দেশের থেকে তুলে দেওয়া দরকার আমি মনে করি। videos movies এসব গুলো আমরা না দেখা থেকে বিরত থাকি সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে। এবং আমার শরীরেও সুস্থ মন ভালো করার জন্য আমাদের খেলাধুলা করতে হবে নিয়মিত খাবার দাবার ঠিকমত ঠিক মতো করতে হবে আমরা যেন ঠিক মত ঘুমাই ঠিকমত সকালে উঠতে পারি। শরীর সেক্ষেত্রে আমাদের শরীর মন দুটাই থাকবে। এবং আমরাও যেন মাদক আসক্ত না হই সেক্ষেত্রে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। জি জি জি, আপনি খুবই সুন্দরভাবে বলেছেন যে porn দেখা যাবে না মাদকাত্ত শক্তিমানের মানে নেশা জাতীয় জিনিসগুলা খওয়া যাবে না ঠিক আছে। আপনার কথার সাথে আমি একমত আপনার কথাগুলি খুবই সুন্দর না খুবই সুন্দর আপনার কথা খুবই যুক্তি সঙ্গত বলে আমি মনে করবার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।

Arbi Arbi, কেমন আছেন আপনি?

এইতো Arbi, আপু কী অবস্থা আপনার? এইতো ভাই চলছে ভালো সময় কাটতেসে কি করছেন? এই যে বসে বসে দেখতেছিলাম একটা movie আপনার এই যে hindi নতুন যে movie টা এসেছে পাঠান, পাঠান movie টা দেখতেছিলাম

পাঞ্জাব, পাঞ্জাবের লোকজন শাহরুখ খান কে নাকি পেলে মেরে ফেলবে

পাকিস্থানের পাঠানরা পেলে নাকি ওরে মেরে ফেলবে এইটাও বলছে